তারা কিছু জন অপেক্ষা করছে এবং চারিদিকে গাছপালা সবুজ রঙের আছে অনেক।

অনেক জঙ্গলের ভিতরে এই ঝর্নাটা।

নীচে ফ্লোরে অনেক ধরনের স সব্জি রাখা আছে।

মধ্যে দিয়ে ওপরে উঠছে কেউ নীচে নামছে।

কেফের নাম দ্যা সিটি কেভ ।

এবং একটি অ উ ফুল রয়ে ফুল ফুলের বাগান রয়েছে এ--

কালি গাড়ি আছে এবং পাঁচটা অটু আছে ।

এখানে একটি টিফিনের দোকান রয়েছে।

আর এই দোকানের মধ্যে একটা লাইট লাগানো আসে।

ধারে একটি সিএনজি রয়েছে এবং এর ছাদ অ হলুদ এবং সবুজ কালার এর।

এবং একটি রেড কালারের ট্রাক রইছে সি_এন_জি স্টেশনের নীচে।

উম এবং চারিদিকে সবুজ গাছপালা ভর্তি এবং জেলের উপরে আকাশের রিফ্লেকশনের জন্য কিছুটা সবুজ কিছুটা সাদা দেখা যাচ্ছে।

কিছু লোক দাঁড়াইয়া রইছে কিছু লোক বইয়া রইছে।

ঘরের মধ্যে লাইট আসে ।

দোকানের সামনে দরজাতে গ্লাস আসে ।

এবং আকাশটি দেখতে অনেক সুন্দর অ রোদাচ্ছন্ন এবং গাছের নীচে একটি আকাশী এবং কালো রঙের বাইক রয়েছে।

একটা অটো দাঁড়ায়া আসে সবুজ এবং হলুদ কালারের।

এবং এর সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে একটি উম ব্লু এবং একটি হোয়াইট কালারের গাড়ি।

একটি পিঙ্ক কালারের স্টার রয়েছে এবং হোটেলটা ভিতর থেকে দেখতে খুব সুন্দর।

এখানে একটি শপিং মল দেখানো হয়েছে এবং শপিং মলের মধ্যে অনেক ধরনের আ সোয়েটার সহ গেঞ্জি আছে।

এখানে একটি বাড়ির সাথে অনেক ধরনের ছোট ছোট পিংক কালারের ফুল আছে।

বাক্সর মধ্যে ডিম উ চকলেট আছে চুইংগাম আছে।

ওর পিছনে একটি ফ্রিজ রয়েছে ফ্রিজে মধ্যে অনেক ধরনের কোলড্রিংস রয়েছে।